হ্যাঁ, এটা ঠিক কথা বলেছো যে টাকা পয়সারও একটা ব্যাপারটা আছে। ধরো এখন তো মানে হুট হাট করে হাতের টাকাটা তো আমরা পেয়ে যাচ্ছি না। তো এমনই কিছু একটা ভেবে করতে হবে যাতে কি আমরা। মানে সেরকম টাকাও না লাগুক। আর হাতে কাজটাও খুব ভালো হয়ে উঠুক ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো আমাকে বরং একটা বার ভেবেই বলো বুঝলে। কারণ হচ্ছে ধরো এটা আমরা জমা দেব তারপরেই তো আমাদের সেরকম nubmer দেবে তো তো খুব ভালো লাগলো আর কি।

তো উনি যা বলবেন আর কি তারপর না হয় আমি তোমাকে জানিয়ে দেবো ব্যাপারটা। হ্যাঁ, তো তুমি যখন এইটা জমা দিয়েছিলে, তো তোমার কি মানে যে মহাশয়রা যারা ছিলেন, ওনারা কি বলেছিলেন যে খুব ভালো হয়েছে বা কিছু? হ্যাঁ, ব্যাপারটা তুমি ঠিকই বলেছ। খুব ভালো লাগলো আর কি শুনে। কিন্তু একটা কথা আমার, ধরো আমি তো জানি না। এবার আমাকে তো তুমি যদি বলে দিলে। তো তাহলে ধরো এবার আমি যদি না পড়ি বা না এ করি। আমাকে যখন জিজ্ঞেস করবে তখন তো একটা ধরো কি বলবো? প্রশ্ন উঠবে। মহাশয়ের কাছ থেকে।

ঠিক আছে। আমি না হয় বানাবো বরং তুমি একটা বার দেখে আমাকে বলো। যে হ্যাঁ, ঠিক করেছি কি ভুল করেছি। তারপর যদি ভুল করে থাকি তা না হয় আবার পরে, ওটাকে আবার ঠিক করে দিয়ে কাজটাকে এগিয়ে যাবো। হ্যাঁ, তোমার কিন্তু ওই পরিকল্পনাটা খুব ভালো আর কি। বুঝতে পেরেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে, তাহলে আমি একটা বার জিজ্ঞেস করে নিই। ঠিক আছে? আমার মহাবিদ্যালয়ের আমার মহাশয় কি বলছে।

তুমি যেরকমই একটা ছোটখাটো কাজ আমাকে খুঁজে দাও, তাহলে আমার কি যে হাতখরচাটাও বেরিয়ে যাবে? আর আমি নিজের আগের পড়াশুনাটাও করতে পারব। সেরকম কিছু একটা ব্যবস্থা করে দাও। যদি তোমার সামনে থাকে কিছু তো। দেখো কাজ তো যেকোনো কাজ পেলেই করবো। কোনো কাজ ছোট বড় নয়। এখন ব্যাপারটা হচ্ছে কাজ হাতে এলেই হলো। এবার যেমনই হোক। হ্যাঁ, দেখো আমি তো যেমন আমার আহ computer এর ওপরে অভিজ্ঞতা আছে। তাহলে তুমি সেরকমই কাজ করছো। যাতে আমি computer এর উপরে কাজ করতে পারি। বুঝতে পারছো তো?

হ্যাঁ, হ্যাঁ, তুমি খোঁজ পেলে কিন্তু আমাকে জানিও অবশ্যই। না, না, আমি আমাদের বাড়ির আশেপাশেই কোথাও পেলে খুব ভালো হয় আমার জন্য। ঠিক আছে বেশ। ঠিক আছে। আমি আবার পরে কথা বলি প্রদীপ। হ্যাঁ। অনেক সময় হয়ে গেল।

এই গল্প ডক্টর শিব প্রসাদ সিং এর। ডক্টর শিব প্রসাদ সিং নিজের বউয়ের সাথে একটা বড় বাংলোতে থাকতো। ডক্টরটা খুবই নামকরা। সে একটা বড় সরকারি হসপিটালে চাকরি করত। খুব নামিদামি ডক্টর আছিলো সে। তার বউ খুব ভালো, খুব মিষ্টি। সে নিজের বউয়ের সাথেই থাকত বেশিরভাগ। সে হসপিটাল থেকে আসার পর সারা বিকেল নিজের বউয়ের সাথেই থাকত। সে নিজের বউকে খুব ভালোবাসতো। তার বউ তাকেও খুব ভালোবাসতো। তার বউ এর পেটে বাচ্চা। তার বউ খুব কাজ করত। আর যখন খুব ক্লান্ত হয়ে যেত একটা পাশের বাড়ির মেয়েকে ডেকে কাজ করিয়ে নিত। তার neighbour রাও খুব ভালো। সে তারা নিজের মেয়েকে পাঠিয়ে দিত কাজ করার জন্য। তারা খুব গরিব। তাই তারা পাঠিয়ে দিত। ডক্টর শিব প্রসাদ সিং একদিন নিজের হসপিটালে ছিল। হসপিটালে তারা একটা operation নিয়ে discuss করছিল। এই আলোচনার মধ্যে একটা ডাক্তার বলে, স্যার, এই operation টা করার সময় কোন কোন জিনিসটা লাগবে আপনি একটু বলে দেবেন? তখন নার্স বলে, হ্যাঁ, স্যার একটু আমাকেই বলে দিন, আমি ওটা জোগাড় করে রাখব। ডক্টর বলে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি। তোমরা দেখে নাও। ডক্টর বলে, আচ্ছা শোন, একটা কাজ করো। তোমরা চারজনই থাকবে আমার সাথে। নার্সটা বলে, আচ্ছা, ডাক্তার ঠিক আছে। operation করার সময় ডক্টর শিবের মাথাটা যেন কি রকম একটা হয়। সে যখন operation করার জন্য ছুরিটা পেটের দিকে রাখে তখন যেন ওই অজ্ঞান মতো লোকটার চোখ খুলে যায়। সে দেখে ভয় পেয়ে যায়। সে ভয়তে পেছন সরে যায়। নার্সটা দেখে বলে, ডাক্তার কি করছেন আপনি?

ডক্টর বলে, তোমরা দেখলে না তার চোখ খুলে গিয়েছিল। চোখ, কার? কোথায়? নার্সটাও একটু অবাক হয়ে যায়। নাতো ডক্টর। আপনি মনে হচ্ছে খুব ক্লান্ত। আপনি আজ বাড়ি যান। ডক্টর শিব একটু রেগেমেগে বলল, আমি ক্লান্ত নাকি? তোমরাই কি যেন বড় ডাক্তার হয়ে চলেছ। আমার কাজ আমি করব। সরো তোমরা এখান থেকে। ডক্টর শিব রেগেমেগে ভেতরে ঢুকে যায়। গিয়ে বলে, আমি করব operation টা। বলে সে লোকটার কে গিয়ে operation করা শুরু করে হঠাৎ যেন ওর মনে হয় ওই লোকটা তার গলা ধরে নিচ্ছে। সে দেখে চিৎকার করে। আর হাতের ছুরিটা দিয়ে সে লোকের পেটের ভেতর ঢুকিয়ে দেয়। সে লোকটা যাইও বেঁচে ছিল তাও আর নেই। ডক্টররা দেখে সব ভয় পেয়ে যায়। আর ডক্টর সে খুব জোর চিৎকার করে ওঠে। সবাই মিলে ডক্টরকে বাইরে নিয়ে যেয়ে বসায়। আর ওষুধ খাইয়ে দেয়। তাড়াতাড়ি করে তার বউ মিসেসকে পাঠায়, কল করে। মিসেস শিব এসে বলে, কি হয়েছে তোমার? তুমি এসব কি করছিলে? এরা সবাই কিসব বলছে? এসব পাগল। তুমি জান না? তোমার কি নিজের স্বামীর ওপর বিশ্বাস নেই? না না, আছে। আচ্ছা, ঠিক আছে। তুমি চল, বাড়ি চল। কেন যাব আমি বাড়ি? কেন যাব? আচ্ছা বাবা, চল না। কালকে চলে আসবে। চল, চল। এই বলে মিসেস শিব ডক্টর শিবকে বাড়ি নিয়ে যায়। বাড়িতে গিয়ে তারা খেয়েদেয়ে নিয়ে ঘুমাতে যায়। ডক্টর শিবের জন্য রাতের থেকে ঘুম ভেঙে যায়। সে জানলার দিকে যেয়ে দেখে যেন security রুমের দরজাটা খোলা। আর আলো একবার জ্বলছে আরেকবার বন্ধ হচ্ছে। সে দুবার আওয়াজ দেয়। কোনো security র আওয়াজ পায় না। তখন সে নিচের দিকে নাবে। নেবে এসে বাইরের দিকে গিয়ে দেখে ভেতরে security তো নেই। লাইটটা জ্বলছে বন্ধ হচ্ছে। এ কি কথা? সে যেয়ে লাইটটা এ রকমের বন্ধ করে দেয়। করে দিয়ে যেই বাইরে বের হবে হঠাৎ ওই gate টা বন্ধ হয়ে যায়। সে দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। কি হলো এটা? কি হলো? security কোথায় আছ তোমরা? security রা কেউ নেই। তারা কিছুই আওয়াজ শুনতে পাচ্ছে না। ততক্ষনে ডক্টর শিব ঘেমে যায় ভয়ে। কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? সে যেন হঠাৎ করে কোনো একটা মেয়েকে দেখতে পায়। সাদা শাড়িতে হাতে একটা বাচ্চা নিয়ে। সে দেখে বলে, কে তুমি? কি? কি করছ তুমি? এখানে কি করছ? বের হও আমার ঘর থেকে। সে সাদা শাড়ি পড়ে মেয়েটা ডক্টর শিবের দিকে আগিয়ে আসে। ডক্টর শিব ঘেমে আরো পেছনের দিকে যায়।

হঠাৎ যেন সকাল হয়ে যায়। সে উঠে দেখে সে বিছানায় পড়ে। তার বউ তার পাশে দাঁড়িয়ে। কি হলো তোমার? তুমি হঠাৎ কোথায় গিয়েছিলে? সে ভয়ে উঠে বলে, কই ওই মেয়েটা? কই? তার বউ বলে, কোন মেয়ে? কিসের কথা বলছ? কিসের কথা বলছ মানে? তুমি কোথায়? তুমি নিচে কি করছিলে? নিচে? নিচে। হ্যাঁ, আমি ওখানেইতো ছিলাম। তুমি নিচে কি করতে গিয়েছিলে? ওই security টা আমাদের ছিল না। তাই দেখতে গিয়েছিলাম। তুমি জান ওখানে কি হয়েছে? আরে বাবা, security ছিল না মানে? সেই তো তোমাকে এখানে নিয়ে এলো। না। না। সে নিয়ে আসতেই পারে না। সে তো ছিলই না। আমি সেই মেয়েটা, ওই মেয়েটা। আরে কোন মেয়েটা? ডক্টর দেখুন না কি হয়েছে? ডক্টর এসে দেখে তার blood pressure high সে তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ডক্টর শিব প্রসাদ ব~ হ্যাঁ ডক্টর শিব প্রসাদের বউয়ের খুব আজব মনে হয়। সে বলে, কি হচ্ছে এটা আমার স্বামীর? এরকম কেন করছে? এরকম ছিল না। কি হয়েছে এর? তখন ডক্টর বলে, মনে হচ্ছে ইনি অনেক কাজ করেছে। হ্যাঁ, ইনিতো প্রত্যেকটা operation এ নিজেই involve হতেন। মনে হচ্ছে তার চাপ। একটু ভয়। কোনো জায়গা ঘুরতে বেড়াতে পারেন না আপনারা? হ্যাঁ, মানে কি আর বলি? ডাক্তারকে তো কোনো time ই পায় না সে। ডাক্তার হওয়া মুখের কথাতো না। হ্যাঁ, হ্যাঁ, আমিও ডক্টর। বুঝি, বুঝি। তাইতো বলছি আপনাকে একটুও সময় দেয় না আমাকে। কি করে দেবে বলুনতো? একটার পর একটা রোগ চলে আসছে। আর আমরাই ঠিক করতে করতে এরকম হাঁপিয়ে পড়ি। কি করে time পাব? আমার বউও এই বলে। বলবেই তো। আপনারা বাড়িতে time দেবেন না। তো বলবেই সবাইকে। আচ্ছা, ঠিক আছে। আমি এলাম। আমাকে জানাবে ফোন করে ঠিক আছে কি নেই? আচ্ছা ঠিক আছে আমি জানিয়ে দেব আপনাকে। আপনি চা নেবেন? না, না, আমি বেরুই। আচ্ছা ঠিক আছে। ডক্টর চলে যায়। সন্ধ্যের দিকে তার ঘুম ভাঙ্গে। ডক্টর শিব উঠে বসে। বসে ওই সব কথাগুলো ভাবে। ভেবে ভাবে কি আছে এই মেয়েটা? যেন আমি একে কোন জায়গায় দেখেছি। বুঝা যাচ্ছে না। ততক্ষণ তার বউ যেই আসে, সে তাকে দেখে ভয় পেয়ে যায়। একি? কে তুমি? তার বউ বলে, আরে আমি। তুমি আমাকেই জিজ্ঞেস করছ আমি কে? ইস, এইদিন দেখতে হলো। আচ্ছা নাও। ঠিক আছে। ছাড়ো এসব ছাড়ো। চল নিচে চল, খেতে চল। খেতে চল না, না। নিচে যাবো না। এখানেই আমাকে এনে দাও। ঠিক আছে বাবা। আমি এনে দিচ্ছি, দাঁড়াও। তার বউ যেয়ে নিচে থেকে খাবার এনে দেয়। খাবার খেয়ে নেওয়ার পর তার বউ নিজের ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ে। ডক্টর শিব সে ঘুম পাচ্ছে না তার। সে এইদিক থেকে এইদিক করে।

তখন সে বলল, ঠিক আছে। আমি আবার নিজের duty start করছি। সে নিজের duty আবার করতে লাগলো। সে লিফট থেকে যখন নিচে নামে লিফটে সেই মেয়ে আবার চলে আসে। দেখে তাকে বলে, ছাড়ব না তোকে। তোর মতো ডাক্তারদের জন্যই আমাদের সঙ্গে এই রকম হয়েছে। ছাড়ব না তোকে। ডক্টর শিব দেখে ভয়ে কেঁপে যায়। খুব জোর চিৎকার করে। লিফট যে দাঁড়িয়ে যায়। সকলে কি হয়েছে ডক্টর? কি হয়েছে কি হয়েছে? ডক্টর শিব ভয় পেয়ে নিজের একটা বন্ধুর বাড়িতে চলে যায়। যেয়ে তাকে পুরো ঘটনাটা বলে। তার বন্ধু বলে, কোন মেয়ে? বলে, সেই মেয়ে। তোর মনে নেই কোন মেয়ে? যার~ যাকে আমরা operation করলাম না যার বাচ্চার। কোন বাচ্চা? আরে তোর মনে নেই? আট বছর আগে। আট বছর আগে?

তার বাচ্চাটা এরকমই normal অবস্থায়ই হয়ে গিয়েছিল। তারপরে তো সে মারা গেল। তুই জানিস না? হ্যাঁ, মনে এলো। কি হয়েছে তার? দেখ, তার আত্মা আমাকে খুব ভয় দেখাচ্ছে দেখ। তার বন্ধু শুনে খুব ইয়ার্কি উড়ালো। খুব হাসছে। এইসব কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব হয়? যাই তাই বকছে। কোন ভুতের ভয় দেখে এসেছিস বলতো? না. সত্যি বলছি। তুই বিশ্বাস কর। ধূর, এসব কেউ বিশ্বাস করে? এই নে drink কর। drink কর। ঠিক হয়ে যাবে। drink করবো? তোর মাথা খারাপ হয়ে গিয়েছে? তোকে তো দেখেই বোঝা যাচ্ছে তুই মাথা খারাপ করে এসছিস। নারে? ঠিক সত্যি বলছি। ও এসেছে। ও আবার এসেছে। ও আমাদেরকে ছাড়বে না। সে বলেছে। তারপরের দিন খবর যায় তার বন্ধুর বাড়িতে। ডক্টর শিব প্রসাদ সিং এর বউটা ফোন করে। করে বলে, আমার স্বামী কি আপনার ওখানে? কাল থেকে হসপিটাল থেকে আর ফেরেনি। আমি ওখানে ফোন করে জিজ্ঞাসা করলাম, ওরা বলছে আপনার বাড়ির দিকে গিয়েছিল? তার বন্ধু ভেবে অবাক। না তো। হ্যাঁ, এসেছিল। কিন্তু সে তো বেরিয়ে গিয়েছিল এক ঘণ্টা পর। বেরিয়ে গিয়েছিল? না তো এখানে আসেনি। আপনি একটু খোঁজ লাগান। ঠিক আছে, আমি দেখছি। সে আবার হসপিটালে যায়। যেয়ে দেখে তার কেবিনে সে চুপচাপ একটা কোনায় বসে কাঁদছে।

তারা হসপিটালের বাইরে এসে দাঁড়িয়ে খুব জোর চিৎকার করছে। সব ঘিরে নিয়েছে। সে খুব ভয়ে তারা দুজন। আর সেই সাদা শাড়ি পড়ে নিজের বাচ্চাকে কোলে নিয়ে ওই মেয়েটা আগে বাড়ছে। আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও। ডক্টর শিব আর তার বন্ধু তারা দুজন ভয়েতে বলছে, ক্ষমা করে দিন আমায়। আমাদের ক্ষমা করে দিন। সেই সাদা শাড়ি পড়ে মেয়ে মেয়েটা বলছে, সবাইকে জানা তুই কি রকম ডক্টর। সবাইকে বল। না, না, আমাকে ক্ষমা করে দিন। আমরা এরকম কোনোদিন করবো না। ক্ষমা করে দিন। কাউকে ক্ষমা করবো না। তোদের দুজনকে মেরে দেবো। ততক্ষণ তার বউ ওখানে চলে আসে।

তার বউ দেখে রেগেমেগে বলে, তোমরা পাগল হয়ে গিয়েছো নাকি? দেখো সবাই কিসব বলছে? ততক্ষণে ওই সাদা শাড়ি পড়ে মেয়েটা বলছে, সবার সামনে বল, বল তুই। নয়তো কাউকে ছাড়বো না। তখন সে ডক্টর শিব কুমার আর তার বন্ধু পুরো গল্প সবার সামনে বলে। সবাই তাকে ধিক্কার করে বের করে দেয়। সবাই~ সবাই তার গলা থেকে ডক্টরের ওই কোটটা খুলে নিয়ে নেয়। বলে, তুমি ডক্টর হবার লায়েক না। তোমাকে ডক্টর কে বানিয়েছে? ছিঃ, তুমি এসব করলে। তখন ও ক্ষমা চেয়ে নিলো। সবাই শুনে নিলো। এটা দেখে সে মেয়েটার আত্মাকে শান্তি হলো। সে ডেকে বললো, এরপরে যদি কোনো ডাক্তার এরকম করল, আমি কাউকে ছাড়বো না। আমার মতো আবার একটা ভুত আসবে। সে তোমাদের কাউকে ছাড়বে না। সবাই ক্ষমা চেয়ে সবাই নিজে নিজের বাড়ির দিকে গেল। ডক্টর শিব প্রসাদ সিং তার কাজগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেলো। তার ঘর-সংসার সব একটুখানি হয়ে গেল।

ওদের জীবন আবার ভালো হয়ে গেল আস্তে আস্তে। তাদের একটা ছোট্ট ছেলে হলো। আজ সেও খুব ভালো হয়ে গেল। Hello hello আরে হ্যাঁ রে বল, কিরে প্রলয়?

আচ্ছা বল তুই প্রলয় তাই তো? হ্যাঁ তালে হটাৎ এরকম একটা বাজে ভাবে বাজে sentence use করলি কেনো, আমি যদি বলি না। কেনো? পরিষ্কার বলতিস হ্যাঁ রে বলছি বল কে বলছেন? এটা বলতেই পারতাম, কিন্তু আমার বক্তব্য হচ্ছে তুই তো যাকে ফোন করেছিস সেই তো ফোনটা তুলবে নাকি।

মানে তুই একদম realism এর থেকে উর্দ্ধে চলে গেছিস ভাই। বুঝতে পরলি তো? আচ্ছা, আর realism নেই তোর মধ্যে। Realism ব্যাপারটা আবার কি? একটু বোঝা তো। ওইটাই তো, realism থেকে একদম দূরে চলে গেছিস তুই। সবকিছ On the face চাই On the face হ্যাঁ একদম গোদা গোদা করে বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ। Realism য়ে কি থাকে? Realism য়ে ব্যাপারটা অনেক সুক্ষ হয়, অনেক নিবিড় হয়, অনেক গাঢ় হয়, অনেক স্থূল হয় না।

ব্যক্ত না করেও আমরা ব্যক্ত করতে পরি। তালে সেটা হচ্ছ realism । ব্যক্ত না করেও কিছু না বলেও অনেক।

যাচ্ছে তো যাচ্ছে চুপচাপ বসে আছে। হ্যাঁ কিরম একটা লাগে। তার চেয়ে আমার মনে হয় comedy করা ভালো। comedy তে একটা একটা জিনিস থাকে একটা কাট কাট কাট কাট কাট কাট । timing থাকে তারপর gesture posture অনেক কিছুই থাকে comedy টা বেশি হয়।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 যেখানে কিনা কেউ ধরো উল্টো পাল্টা লাফাচ্ছে ঝাপাচ্ছে, কিছু অঙ্গি ভঙ্গি করে হাসাচ্ছে। পেতে গুঁতো মেরে হাসানো যাকে বলে, হাসি আমাদের প্রকৃত ভাবে হাসি mister বীন তো realism উল্টো পাল্টা করে। first ওটা কিন্তু ওটা একপ্রকার realism কিন্তু তোমার হাসি কখন পাচ্ছে? ও যখন ও একটা মানুষ, ঠিক আছে ও একটা মানুষ ও যেই পৃথিবীতে হাটা চলা করছে। হ্যাঁ ও গাড়ি চালাচ্ছে, গাড়ি থেকে বেরোচ্ছে, লোকেদের সঙ্গে দেখা সাক্ষাত করছে, সেই লোকগুলো কি ঐ ভাবে অঙ্গি ভঙ্গি করছে? যে রকম mister বিন করছে? করছে না তো? না, তার মনে কি ও একটা real world এর মানুষ। ও মানুষটাই ঐরকম কিন্তু তা বলে যে ও real নয় তা কিন্তু নয়, ও real ও যে দরজাটা বন্ধ করছে যেভাবে সেটা দেখে আমাদের হাসি পাচ্ছে। ও যে, জিনিসপত্র গুলো করছে যেমন ও ঘুমোতে গেল, ঘুমোচ্ছে বাল্বটা বন্ধ করবে কিন্তু ও বাল্বটা switch টিপে বন্ধ করছে না কারণ ও চাদর মুড়িয়ে কম্বলের তলায় ঢুকে গেছে। তো কি করল, পাশের drawer টা খুলল bed bedside table যেটা হয় সেখান থেকে একটা বন্দুক বের করল দিয়ে বাল্ব টাকে direct shoot করে দিল। হ্যাঁ, আর আমরা দেখতে পাচ্ছি drawer এর মধ্যে অনেক বাল্ব পরে আছে নতুন বাল্ব কালকে আবার একটা লাগিয়ে দেবে। তো এইসব ছোটো খাটো জিনিস এগুলো এটা কিন্তু realism মানে, এই যে গুলিটা করল এটা কিন্তু একটা বিরাট কিছু অঙ্গি ভঙ্গি করে হসানোর চেষ্টা করল না। ও just drawer টা খুলল, বন্দুকটা বের করল, গুলি করে শুয়ে পড়ল। normal জিনিস, সেইটা দেখে আমাদের হাসিটা পাচ্ছে।

তো এই হচ্ছে গিয়ে comedy র মধ্যেও realism আছে, তো তোর কি সেটা মনে হয় না? হ্যাঁ হয়।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 কোনটা? এই ছেলে দেখলে তো,

তোর আমাদের রাজ পাল যাদব। বা basically clouning ভাল্লাগে তোর থালে। ভাঁড়ানো। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এটা আজকে আমি আজকে দেখছিলাম cinema টা ফির হেরা ফেরি কিন্তু, হ্যাঁ। কিন্তু ওর comedy টা কিন্তু realism এর মধ্যেই আছে। ফির হেরফেরি নয় আমি হেরফেরির কথা বলছি।

অনেক বেশি সত্যি। আমার কিন্তু হেরা ফেরি দেখেও মজা লাগে, দেখেও মজা লাগা আর ঐ মানে ঐ টাতে মজা মানে দেখেও মজা লাগাটা is not great একটা জিনিস দেখেছি আর ঐ রকম মজা আমি কখনো পাইনি সেটা হচ্ছে great সেটা মহান। এইটা দেখেও মজা পেয়ে গেলাম তো ঐটা খুব একটা great কিছু না। কত ভালো ভালো seen আছে না এইটাতে ফির হেরফেরীত এটা দেখে আমি অনেক। আচ্ছা তারপর ওই যে রাজ পাল যাদবকে অক্ষয় কুমার টাকা টাকা টাকা নিয়ে দেখানো। হম্ম অক্ষয় কুমার ওর থেকে টাকা নিয়ে কি করে যেন? যে বলে পয়সাকে double করে দেব পয়সাকে double করে দেব একুশ দিনে পয়সা double হ্যাঁ তারপরে দেখা যায় যে ও যাকে পয়সটা দিয়েছিল সে ফারার হয়ে গেছে।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 সেই role টা কে যেন বিপাশা বসু না? বিপাশা বসু কিরকম যেন উধাও হয়ে গেল। কি জানি বিপাশা বসুর last cinema কোনটা ছিল? এক সেকেন্ড না cinema র নাম এক সেকেন্ড নয় আমি এক সেকেন্ড দেখে বলছি। বিপাশা বসু তাই না? বিপাশা বসুর last ছবি উম করেছে,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

দাদা ঘুমিয়ে পড়বেন না না না আর কি ঘুমবো বলো জেগে আছি আমি। দুহাজার পনেরোতে last ছবি করেছিল বিপাশা বসু তার নাম হচ্ছে অ্যালোন অ্যালোন? হম্ম। আর ওই যে একটা ভূতের যে একটা cinema করেছিল বিপাশা বসু ওইটার নাম কি ছিল যেন? ও তো শেষের দিকে ভূতেরই cinema করে গেছে খালি, কেনো? কি জানি দুহাজার পনেরো সালে করেছিল অ্যালোন সেটাও ভূতের। তার আগে করেছিল দুহাজার চোদ্দো সালে ক্রীয়েচার থ্রি ডি হ্যাঁ ক্রীয়েচার ক্রীয়েচার এটা খুব ভালো cinema ছিল ক্রীয়েচার টা। আর হামসকলস করেছিল হম সে তো flop হয়েছিল খুব বড় হম দুহাজার তেরো সালে তিনটি ছবি করেছিল হম দ্যা লাভার্স আত্মা আর রেস টু হম আর দুহাজার বারো সালে করেছিল হচ্ছে প্লেয়ার্স, জরি ব্রেকার্স, রাজ থ্রি ডি মানে ও প্রতি বছর একটা করে ভূতের cinema ও করে হম এটা ওর বাঁধা আছে। রাজ থ্রি ডি টাও ভালো cinema ছিল। দুহাজার বারো থেকেই মোটামুটি দুহাজার বারো তেরো চোদ্দো পনেরো কোনোটাতেই এমন কোনো cinema ওর চলেনি যেটা ক্ষেত্রে কিনা ওর খুব তো ওই আর কি।

ওই তোমাদের মতো audience কমে গেছে আর কি ওর। হ্যাঁ আমাদের মতো intelligent audience আর পায়নি। সবাই নিজেকে অবশ্য intelligent ই ভাবে হ্যাঁ কিন্তু যারা আসলেই intelligent যেমনি আমি তেমনি audience ওর লাগতো। হম তো মোটামুটি দুহাজার বারো তেরো চোদ্দ পনেরো তো এরম চলেনি তারপর পনেরো সাল থেকে ও ছবি করাই বন্ধ করে দিয়েছে। কেনো? কি জানি।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 তো তারপর থেকে ছবি করা বন্ধ করে দিয়েছে। আর কি ছবি করবে, কেই বা ওকে দেখতে চায়, কেনো? এত সুন্দর তো ওকে দেখতে ছিল আচ্ছা আমার তো ভালো লাগতো না, ভল্লাগতোনা? না, এত সুন্দর তো দেখতে ছিল বিপাশা বসু কে। তোমার ভল্লাগ তো না কেনো? আমার আমার অভিনেত্রী দের মধ্যে ভালো লাগতো যখন মানে ছোটো বেলায় কি হয় না আমরা যেহেতু ছেলে তো আমরা hero ই favourite hero মানে কেউ actor ই favourite হয় প্রথম হম কোনো অভিনেত্রীকে ওতো মনে ধরে না হম কারণ ছোটো বেলায় তো ওতো আলুর দোষ হয় না হম যে অভিনেত্রী দের মনে ধরবে। হ্যাঁ । যখন আমার একটু আলুর দোষ হয় তখন অভি অভিনেত্রী দের মনে ধরে, কার দোষ? আলুর দোষ, আলুর দোষ, আলুর দোষ হ্যাঁ, মানে? মানে আমাদের একটু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 ছুকছুকানী হ্যাঁ একটু ছুকছুকানী একটু যেন অন্য আমাদের কি বলে কি বলব আমি বাংলায় কি বলে ওটাকে আমাদের যে gender বুঝতে পারছি তার opposite gender কে দেখে যে একটা যে ওই ছুকছুকানী হম ওই চোখ চলে যাওয়া বার বার তা ওই ওই বয়সটাতে আমাদের, অভিনেত্রীদের মনে ধরে হ্যাঁ, সেই সময় যখন মনে ধরা শুরু হয়েছিল তখন ছিল ক্যাটরিনা কাইফ। ও হ্যাঁ, তো ওই জন্য যখন ভিকি কৌশল ক্যাটরিনাকে বিয়ে করল না,

তখন ক্যাটরিনা ছিল আমরা কত ভালো লাগতো হম হ্যাঁ এবারে সেই সময় ধর কেউ আমরা তখন কত বারো তেরো বছর বয়স হম কেউ ধর কুড়ি একুশ বছরেরও তো ছিল হম

hello বিদেশ? হা বোলো কেমন আছ? ভালো আছি। তোমার কি খবর? এই যে কাজ করছি। তার পরে? তুমি কী করছ এখন? আমিও কাজ করছি। এই কাজে বসেছি সবে। তারপরে? কোনও plan আছে নাকি? কিসের plan কোথাও ঘুরতে যাওয়ার নাকি? তাছাড়া আর কি বলবো সারাক্ষন কাজ কাজ নিয়ে ব্যাস্ত থাকি। তো আমরাও ঘুরে এলাম recent কোথাও একটা জায়গা থেকে তো ভাবলাম যে তুমি কোথাও plan করেছো কিনা তাই বলছি। না না আমি তো কোনও plan করিনি। তো কোথা থেকে ঘুরে আসলে। আমি তো মানে গিয়েছিলাম শ্রীনগর। খুব ভালো জায়গা। ও আচ্ছা শ্রীনগর মানে জম্মু কাশ্মীর তাই তো? হ্যাঁ। সসে তো খুবই ভালো জায়গা। তো জায়গাটা খুব ভালো তুমি যদি মনে কর তো ওখান থেকে ঘুরে আসতে পারো। খুব সুন্দর জায়গাটা। তারপরে কি কি ঘুরলে ওখান থেকে? ওখানে ঘোরার মত অনেক জায়গা আছে। বিশেষ করে শীতের সময় গিয়েছিলাম তো তো খুব সুন্দর জায়গা মনে হল। ঘোরার জন্য সবথেকে ভালো সময় শীতের সময়।

হ্যাঁ ওখানে অনেক কিছুই আছ। পাহাড় পর্বত বরফ লেক অনেক জায়গা আছে। প্রথমে উহ

অনেক্রকম যাওয়ার ব্যবস্থা আছে। সব থেকে তোমার সস্তাটা হল তোমার ট্রেন আর বাস। মাত্র ছয় হাজার টাকা লাগে আর তা বেশি সময় লাগে না। দেড় দিন সময় লাগে। দেড় দিন মানে তো খুব একটা বেশি সময় না। ঐ সাত কি আট দিন ছুটি নিয়েছিলাম তারপর একটা প্লান করছিলাম। আচ্ছা আচ্ছা। তাহলে তো মানে এক সপ্তাহের মধ্যে বেশ ভালই একটা ঘোরা হয়ে গেলো। হ্যা সেটাই। তো ওখানে গেলাম এবার বাড়ি থেকে যেহেতু যাচ্ছি তো আগে থেকে ওখানে হোটেলটা book করে নিলাম। আর শুনেছিলাম যে হোটেলে guide পাওয়া যায়। তো আগে থেকে হোটেল book করেছিলাম এবং হোটেলের বলেছিলাম যে ওখানে তোমরা একটা guide book করে দাও। ওরা guide book করে দিলো। তো তারপরে family নিয়ে বেড়িয়ে পরলাম। হাল্কা শীতের যেহেতু সময়ে যাচ্ছি তো হাল্কা শীতের পোশাক নিয়ে ওখানে গেলাম ওখানে নেমে কিছুক্ষণ rest নিলাম তারপরে guide এলো সবাই মিলে tiffin করলাম। tiffin এর পরে গাড়ি নিয়ে বেড়িয়ে পরলাম। তারপরে ওখান থেকে প্রথম গেলাম ডাল লেক। ডাল লেকটা খুব সুন্দর জায়গা। বুঝলে? আচ্ছা। সে তো শুনেছি। হ্যাঁ ডাল লেকটা নাকি খুব সুন্দর জায়গা। ওখানে নাকি মানে অনেকে নৌকার ride করার ব্যাপার রয়েছে নাকি। হ্যা। ডাল লেক তোমার হচ্ছে জম্মুর সব থেকে আর কি ভালো জায়গা। এবং এত সুন্দর জায়গা তোমার পর্বত ঘেরা ডাল লেকটা তোমার পিছন দিক দিয়ে পুরো ও নীল রঙের আকাশ উপর দিয়ে মেঘ ছুটে যাচ্ছে। লেকটা খুব সুন্দর এবং লেক্তার জল এতটাই স্বচ্ছ যে পুরো আয়নার মত। নিজের মুখ দেখতে পারবে। খুব সুন্দর জায়গা। এখানে তোমার আর boating করা হয়। boat নিয়ে লেকটা পুরো তুমি ঘুরে দেখলে। এখানে যেতে পারো এত সুন্দর জায়গা সত্যি না গেলে বোঝা যায়না। হ্যাঁ এত মানে তোমার

হ্যাঁ সেটাই। এত সুন্দর জায়গা না গেলে বোঝা যায়না। এত ভালো জায়গা চারদিকে তোমার পাহাড় দিয়ে ঘেরা মাঝখানে লেক এবং কিছু কিছু তো boat আছে তোমার একদম বাড়ির মতন তৈরি করা। সেই boat এ উঠে তুমি ওখানে কিছু সময় কাতাতে পারবে ওখানে পুরোটা বাড়ি যেমন হয় room রান্নাঘর bathroom সবকিছু ওর মধ্যে আছে। তো তুমি হোটেল না book করে এই লেকের মধ্যে যে বাড়ির মত করা আছে boat এর মত ওখানে কিছুক্ষণ rest নিতে পারবে। খুব সুন্দর। ঘুরতে পারবে এর মধ্যে। আচ্ছা। আচ্ছা। তার মানে তুমি কি করেছিলে? হোটেল book করেছিলে নাকি boat এই থাকার ব্যবস্থা করেছিলে। না এবারে যেহেতু আমাদের হাতে সময় কম ছিল তো সেজন্য ভাবলাম যে boat এ আর সময় নষ্ট করব না আবার ওখান থেকে বেশি দূরে না। বেড়িয়ে পরলাম ওখান থেকে মাত্র আর তিন থেকে চার কিলোমিটার দূরে একটা জায়গা আছে ওটা তোমার শালিমার বাগ ওটাও খুব সুন্দর জায়গা।